এখানে বৈদ্যনাথের যত রকমের ওষুধ --

প্লাস জিনিস গুলো খুব সুন্দর ভাবে --

এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর সঙ্গে --

এই রোপ -গুলোতেএএ মানুষ--

যেই কারণে এখন অরন্য গুলো আসতে আসতে --

বহু দূর দূর যাওয়ার --

বাস রিজার্ভ করে --

গাড়ি গুলো প্রযুক্তিগত ভাবে উন্নত করে তোলে।

বাস রিজার্ভ করে --

আমরা যেখানে যেমন ইচ্ছা --